কিছু লোকজন আশেপাশে দাড়িয়ে রয়েছে।

বাড়িটিতে ঢোকার জন্য একটি বড় দরজা রয়েছে। সামনে নীল আকাশ দেখা যাচ্ছে।

সামনে একটা রাস্তা রয়েছে রাস্তার পাশে দেখা যাচ্ছে যে একটা বড় বাড়ি। বাড়ি বা মন্দির বললেই চলে মন্দিরটি সাদা রঙের।

একজন লোক টেবিল -এর সামনে দাঁড়িয়ে রয়েছে টেবিল -এর উপর একটা বোতল রাখা রয়েছে লোকটি টেবিল -এর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে সামনে বসার জন্য চেয়ার রয়েছে।

সামনে একটি বড় বাড়ি দেখা যাচ্ছে লাল রঙ এর বাড়িটি অনেক বড় বাড়িটির চার ধারে--

এখানে আশেপাশে সবুজ রঙের গাছপালা রয়েছে।

ও সামনে বিভিন্ন ধরনের ছবি লাগানো রয়েছে। অনেক পুরুষ ও মহিলারা দোকানে ঢুকছে ও বেরোচ্ছে।